এখানে একটি কাপড়ের দোকান দেখতে পাচ্ছি।

উপরে কিছু ইংরেজি লেখা আছে।

অনেকগুলি মানুষকে লক্ষ করা যাচ্ছে।

তিনজন ছেলে ও একজন মেয়ে বসে থাকতে দেখা যাচ্ছে।

কয়েকটা বাইক দেখতে পাচ্ছি।

উপরে একটা ওভারব্রিজ লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।